হ্যাঁ হ্যাঁ তারা কিন্তু একটা জিনিস দেখছেন বিনোদন আহ আর কি তারা শিক্ষণীয় জিনিসের পাশাপাশি তারা বিনোদনও দিয়ে যাচ্ছে মানুষকে এটা আমাদের আহ ভবিষ্যতের যারা আছে তাদের জন্য কিন্তু অনেক উপকারী একটা জিনিস. জী জী খুবই উপকারী মনে করি খুবই উপকারী, এখন আসলে corona আহ হওয়ার পর থেকে মানুষ online মাধ্যমটাকে বেশি বেছে নিয়েছে এর মাধ্যমে আসলে মানুষের কাছে বার্তা প্রচার করার আহ সুবিধা খুবই সুবিধা মা~ মানুষ তাড়াতাড়ি শুনতে পারে জানতে পারে এটা খুবই ভালো জী, আচ্ছা আপু আপনি কি এই যে বর্তমানে যে movie গুলা আসতেছে এখন মনে করেন আহ আমাদের তো একটা corona কালীন সময় গেছে উনিশ সাল অ্যা প্রায় এটার ইয়েটা কাটায় উঠতে বিশ সালের মতো গেছে তো এরপরে যে একুশ বাইশ সাল এখন বর্তমানে যে আধুনিক movie গুলা আসতেছে entertainment দেওয়ার জন্য মানুষকে এই movie গুলা সম্পর্কে আপনি কি কিছু জানেন আপনার কিছু জানা আছে নাকি? জী আমি জানি আহ কিছু কিছু জানি আহ আমি আসলে ছবি দেখা হয় বিশেষ করে আমি আহ একটু আগের অল~ পুরোনো দিনের ছবি গুলার প্রতি আমার অ্যাঁ একটু ঝোক বেশি, আমি সেগুলা থেকে আসলে বেশি দেখা হয় তো আপনি এই ব্যাপারে কী বলতে চান আহ আপনার বিনোদন নিয়ে এই আহ ছবি নিয়ে আপনি আসলে কী কী কী ব্যাপারে অবগত আছেন? যদি আমাকে একটু বলেন.

view হইছে ছবিটার মধ্যে এগুলা আর কি আমি একটু বেশি ঘাটাঘাটি করি. আহ বর্তমানে আমি মনে করেন আপনার যেসব আহ বৈদেশিক movie আছে তারপরে এর পাশাপাশি কিছু Indian movie আছে, এইসব movie গুলাই বেশি দেখা হয় আমার তো আপনি যদি এটা থেকে কোনটা সম্পর্কে জানে চান তাহলে আমার কাছে জানতে পারেন আমি সব কিছুই জানি মোটামুটি জী জী আপনি বলেন, আপনি নির্দ্বিধায় বলেন আমি শুনতে চাই. আহ আসলে বলতে কি আমার কাছে যে movie গুলা আপনার যে আহ সবচেয়ে বেশি ভালো লাগছে এর মধ্যে আমাদের বাংলাদেশী ছবি গুলা থেকে আপনার এই যে উম Indian ভারতীয় যেই ছবি গুলা আছে এগুলার মধ্যে কিন্তু বাস্তবতা অনেক কিছুই দেখা যায়. যেমন তারা সব কিছু মিলেই তাদের ছবি গুলা বাস্তবায়ন করে তার তাদের দেশ কে recommend করে এবং পাশাপাশি সব কিছুই অ্যা সবকিছু তাদের দেশের জন্যই করে কিন্তু আমাদের বাংলাদেশী যে ছবিগুলা, এগুলা দেখলে আপনি দেখবেন যে এত বেশি আর কি মজা পাবেন কিন্তু আপনি এর থেকে কিছু শিখতে পারবেন না. কিন্তু ভারতীয় যেসব ছবিগুলা আছে এর পাশাপাশি বাইরের দেশের ছবিগুলো আছে এগুলো আপনি দেখলে দেখতে পারবেন যে এগুলো থেকে আপনি অনেক কিছু শিক্ষনীয় আছে এবং পাশাপাশি আপনি আপনার যে বিনোদন, বিনোদনটাও পাচ্ছেন.

পাশাপাশি কিছু শিক্ষণীয় ব্যাপার যাতে সবাই শিখতে পারে জানতে পারে এসব আসলে তারা তাদের খুব চিন্তা ভাবনা করে তারা কাজ করা উচিত তাদের হ্যাঁ আপনার মতে এই জিনিসটা উন্নত করার জন্য আসলে আমাদের দেশকে কোন পদক্ষেপ নিলে ভালো হয় এটা সম্পর্কে আসলে আমাদের একটু জানা দরকার সবারই জানা দরকার আমরাই আসলে চাইলে পারি আমাদের দেশের যেই ছবির যেই আর কি বিনোদনের যে অংশটা আছে তাদেরকে অনেক উন্নতর দিকে নেওয়ার জন্য জী, আসলে আহ cinema hall এ গিয়ে কয়জন ছবি দেখে cinema hall এ গিয়ে যদি ছবি মানুষ না দেখে তাহলে সেই ছবি প্রচার হবে কিভা~ কীভাবে বা তারা হচ্ছে টাকা উপার্জন করবে কীভাবে, এটাই হচ্ছে আসল কথা এখন মানুষ সহজেই সবকিছু পেতে চায়

আগে যদি phone থেকে আগে দেখে ফেলে তখন আর ও cinema hall এ গিয়ে দেখতে চায় না তো সেই বিষয়ে আর আপনি যেটা বলেছেন যে হুম ভারতীয় ছবি এবং বাংলাদেশী ছবির মধ্যে বিরাট ব্যবধান তারা হচ্ছে শিক্ষনীয় কিছু বিষয় মানুষের কাছে প্রচার করতে চায় আর বাংলাদেশের সেই সংখ্যাটা খুবই কম তবে আমি বলব যে বাড়ছে, এটার সংখ্যা বাড়ছে আস্তে আস্তে অনেক সবাই অ্যা এটা উপলব্ধি করতে পারছে জানতে পারছে যে কীভাবে মানুষকে আ বিনোদনের পাশাপাশি কীভাবে শিক্ষনীয় বিষয়টাও গুরুত্ব দেওয়া যায় জী জী, আহ এখন আমি দেখলাম আসলে আপনি এই যে এখন যেটা বললেন যে আহ বাংলাদেশের মধ্যেও এই জিনিসটা বাড়ছে হ্যাঁ কিছু কিছু আহ ছবি আছে আপনি দেখবেন যে এইগুলা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আধুনিক যুগের কিছু কিছু ছবি আহ এই যে বর্তমানে যেসব ছবিগুলা আসতেছে যেমন আফরান নিশো তারপরে আমাদের এইযে অনন্ত জলিল ভাইয়া উনারা যেসব ছবিগুলো করতেছে এগুলার মাধ্যমে আসলে

জী তাদের পাশাপাশি এই চঞ্চল চৌধুরীও ভালো কাজ করছে এখন হ্যাঁ হ্যাঁ এরকমই কয়েকজন যদি আমাদের দেশের মধ্যে এরকম কিছু পরিচালক বা যারা আর কি ওই ছবিগুলার মাধ্যমে দেশকে প্রচার করতে পারবে এরকম কিছু পরিচালক হলেই কিন্তু আমাদের ছবিগুলা অনেক উপরে উঠতে পারে ধীরে ধীরে. জী দেশ এবং দেশের বাহিরের কাছেও প্রচার হবে.

এবং শুধু যে ছবি দিয়ে বিনোদন প্রকাশ হয় আসলে তা না বিনোদনের মাধ্যম আরও অনেক আছে যেমন কিছু আহ আহ জায়গা আছে আমাদের বিনোদনের জায়গা বিনোদন কেন্দ্র বলা যায় যাকে এ~ এটার সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমাদের যেমন পার্ক আছে

tourist জায়গা আছে যেগুলা আর কি মানুষ বিনোদনের জন্য যায়~ যেতো কিন্তু এখন সেখানে যেয়ে সেরকম বিনোদন পাওয়া যায় না

বাজার, সেন্ট মার্টিন এইসব জায়গা গুলা আগে আহ খুবই মানুষের খুবই বিনোদন দেওয়ার একটা জায়গা ছিল কিন্তু এখন বর্তমানে জায়গা গুলো এত আর কি কি বলবো আপনাকে আপনি তো হয়তো জানেন এ সম্পর্কে যে জায়গা গুলো এত সৌন্দর্য ধরে রাখতে পারছে না তার পাশাপাশি মানুষ এটাকে ঠিকভাবে পরিচালনা করতে পারছে না এই জন্য আর কি এসব জায়গা এখন আর বিনোদনের জন্যও ভাল লাগতেছে না জী আসলে আমাদের মানুষদের জন্যই কিন্তু এসব বিনোদন কেন্দ্রগুলা তাদের সৌন্দর্য হারাচ্ছে কারণ আমাদের মত মানুষেরাই ওখানে হচ্ছে অপরিষ্কার করে রাখে বা এছাড়া আ~ আরো যা কার্যক্রম আছে যেগুলা করে যার কারনেই হচ্ছে এটা সৌন্দর্য দিন দিন হারাচ্ছে. জী জী, এছাড়া আহ আপু আপনি আরেকটা জিনিস দেখেছেন কিনা আহ বর্তমানে বিনোদনের কিন্তু আরো অনেক কিছু আছে যেমন এখন বর্তমানে কিছু অ্যাঁ অ্যাঁ prank show করে কিছু ছেলেপেলে আমাদের আহ দেশেরই কিছু ছেলেপেলে জোয়ান ছেলেপেলে এরা কিন্তু অ্যা এসব করেও প্রায় অনেক কিছুই করে ফেলছে তারা বিনোদনের পাশাপাশি তাদের অ্যাঁ

জী আপনি একদম ঠিক বলেছেন তারা যেমন পাশাপাশি আমাদেরকে বিনোদন দিচ্ছে এবং তারা পাশাপাশি তাদের অর্থ ইন~ আহ উপার্জন করার একটা মাধ্যম বের করে ফেলছে এই সামাজিক মাধ্যমে সামাজিক মাধ্যমে মানুষ অনেকভাবে আসলে অর্থ income করছে Facebook বলেন Youtube বলেন এছাড়া অন্যান্য সামাজিক মাধ্যমের দ্বারা তারা ভালো টাকা উপার্জন করছে এবং পাশাপাশি বিনোদনও দিচ্ছে. হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু আমাদের দেশের আহ উন্নয়নের একটা লক্ষণ দেখতে গেলে সব দিক থেকেই জী জী, এবং দেশ এবং দেশের বাহিরেও যারা আমাদের দেশের মানুষরা বাহিরে আছে অন্যান্য দেশে তারাও চেষ্টা করে দেশের মানুষকে আহ বাহিরে থেকে কিছু বিনোদন দেওয়ার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 এখন আপনি কি দেখেছেন কিনা এবার বর্তমান এ বিশ্বকাপের মধ্যে আহ একজন ছেলে আমাদের দেশ এর পতাকা নিয়ে ওইখানে সব মানুষই মোটামুটি জানে চিনে এরকম একটা পরিচিতি আর কি একটা নাম হয়েছিল আপনি কি এটা শুনেছিলেন? হ্যাঁ আমি শুনেছিলাম বিশেষ করে আর্জেন্টিনাদের কাছ থেকে আর মানে তারা হচ্ছে আমাদের বাংলাদেশকে এতটা গভীরভাবে চিনতে পেরেছে এই বিশ্বকাপের মাধ্যমে আমি খুবই আনন্দিত শুধু আর্জেন্টিনা না অন্যান্য দেশেরাও আছে. হ্যাঁ হ্যাঁ সব দেশই কি আমাদের দেশটাকে আর কি চিনতে পেরেছে এরকম মাধ্যমে. আসলে এসব মাধ্যমে যারা আমাদের দেশকে আহ প্রকাশ করছে বাহিরে তাদেরকে সব সময় আমরা ধন্যবাদ দিতে চাই. জী অবশ্যই আমরা যেমন তাদের দ্বারা কিছু শিখতে পারছি তারাও হয়তোবা আমাদের কার্যকর্মে বা আমাদের উম আহ জীবন যাপনের মাধ্যমেও তারা অনুপ্রাণিত হচ্ছে তারাও চেষ্টা করছে যে হ্যাঁ আমাদের বিনোদন কীভাবে দেওয়া যায়. জী জী অবশ্যই তো আপু আপনার সাথে কথা বলে ভালো লাগলো অনেক কথাই হলো জী ভাইয়া আমারও খুবই ভালো লেগেছে, আশা করি আপনি আপনার আশেপাশের মানুষদের আহ সবসময় বিনোদন দেওয়ার চেষ্টা করবেন এবং তারাও যাতে অন্যান্য মানুষদের সবসময় হাসিখুশি ভাবে রাখার চেষ্টা করবেন, তারাও যাতে হাসিখুশি থাকে. জী অবশ্যই ভালো থাকবেন Arbi

আমি তো ভালোই আছি তুই কেমন আছিস? আমিও ভালো আছি তা বাড়িতে সবাই ভালো আছে? হ্যাঁ বাড়ির সবাই তো ভালোই আছে শুধু মায়ের শরীরটা একটু খারাপ তো ডাক্তার দেখিয়েছি তো ডাক্তার যা ওষুধ দিয়েছেন আর কিছু বলেছেন তো সেগুলো শুনলেই ভালো হয়ে যাবে বলছিলো তো ডাক্তার দেখি ঔষুধও চলছে কেমন থাকে কিছুদিন পরে তো তোর বাড়ির সবাই ঠিক আছে?

ও আচ্ছা ওই শোন না কতদিন তো কোথায় ঘুরতে যাই নি চল না কোথাও একটা যাই ঘুরে আসি। হ্যাঁ চল যা গরম পড়েছে হ্যাঁ তো চল কোথায় জাবি? হ্যাঁ ঠিক ই বলেছিস যা গরম পড়েছে কদিন পরে দেখবি লু বইছে বাইরে। তাহলে কোথায় যাবি ঘুরতে? হ্যাঁ যাওয়া তো যায় কাছাকাছি চল কোথাও যাই যেখানে দুদিন থাকাও যাবে আর বেশি টাকাও খরচা হবে না।

হ্যাঁ চল মায়াপুর তো ভালো এ জায়গা কিন্তু শুধু মায়াপুর গেলে কি ভালো লাগে চল একটু কাছাকাছি তারাপীঠ আছে সেখানে পুজো দিয়ে আসব। হ্যাঁ তাহলে চল সেটা করলেই ভালো হয় কিন্তু কে কে যাবি সেটা আগে ঠিক কর। ওই তো তুই যাচ্ছিস জিজু যাচ্ছে আমি যাচ্ছি আর আমার would be তিনি যাচ্ছেন আবার কে চারজন এই ঠিক আছে।

হয় কেউ বলবে যে আজকে যাবো না কালকে চ কেউ বলবে এখানে যাচ্ছিস কেন অন্য জায়গায় চ এইরকম অনেক হবে তার থেকে বেশি লোকের দরকার নেই

হ্যাঁ রে আমারও একইমত

কোথায় ঘুরবো সেটাও আমি জানি না তুই জানলে তাহলে একটু বল হ্যাঁ তুই ওই নিয়ে চিন্তা করিস না

বেরিয়ে যাবো তারাপীঠ এ আর পুজোও দিয়ে দেব একেবারে। আচ্ছা তা গাড়ি book করবি না ট্রেনেই যাবি? ট্রেনেই যাবো রে অতদূর গাড়ি নিয়ে গেলে গাড়ি book করলে প্রচুর ভাড়া নিয়ে নেবে। হ্যাঁ সেটা ঠিক তাহলে ট্রেনেই যাবো। আমার একটা চেনা জানা হোটেলও আছে আ তো সেখানে চল খুব ভালো হোটেল টা। ঠিক আছে তাহলে ওখানেই থাকবো। খাওয়ার ব্যাবস্থা আছে কি ওখানে? হ্যাঁ ওখানে খাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা সব কিছুই ভালো রে তাহলে তো একটা কাজ করবো মায়াপুরে একদিন থাকলেই maybe হয়ে যাবে তারপরে অন্য কোথাও যাবো? হ্যাঁ তাহলে চল গিয়ে ঘুরেই আসি আমাদের তারাপীঠে

কিন্তু মায়াপুরে এ গিয়ে দুদিন থাকবো সেখানে সেইদিন থাকবো আর তারপরের দিন সকালবেলা

হ্যাঁ সেটা ঠিক হয়ে যাবে কিন্তু পরের দিন না আমরা না খেয়েই বেরোবো বুঝলি যাতে তারাপীঠ এ গিয়ে পুজো দিতে পারি কারণ না খেয়ে ঠাকুর পুজো দিলে ভালো হয় মা বলেছে

হ্যাঁ সেটা ঠিক কিন্তু মায়াপুরে যখন যাবো আমরা একবার না গোশালা যাবো কি বলতো এর আগেরবার যখন গেছিলাম আমার ঘোরা হয় নি সেখানে ও হ্যাঁ ঠিক আছে যাস সেখানে আমি শুনেছি ঘি নাকি খুব ভালো পাওয়া যায় তারপর ওখানকার LASSI ও নাকি খুব ভালো তারপরে ওখানে দেখতে পাবি অনেক ধরণের বড়ো বড়ো ষাঁড়

আর একবার দুবার তো YouTube ভিডিও ও দেখেছিলাম খুব ভালো আর তাছাড়া সেখানে সন্ধ্যেবেলা আরতি হয় কীর্তন হয় সেটা শুনতে না খুব ভালো লাগে জানিস? হ্যাঁ রে আমি যখন গিয়েছিলাম আমারও শুনতে খুব ভালো লেগেছিলো। আ সেখানে দেখবি কীর্তন হয় কীর্তনের তালে তালে সবাই হরি নাম বলে হাত তুলে তুলে নাচ করে বেশ ভালোও লাগে দেখতে। ও তুই যখন গেছিলিস তখন ISKCON এর ভিতর যে Museum টা আছে সেটা কি ঘুরে দেখেছিলি? না রে সেই সময় না আমার দেখা হয় নি তুই কি দেখেছিলিস? হ্যাঁ আমি যখন গেছিলাম মা বাবা তারপরে পরিবার এর সকলের সাথে দুহাজার কুড়ি তে তখন ঘুরে দেখেছিলাম সেখানে জানিস গুরু প্রভুপাদ এর ছোটবেলা থেকে বড়ো হয়ে ওঠা তারপর তিনি যে গুরু হলেন কিভাবে তারপর ISKCON কিভাবে তৈরী হলো তিনি আমেরিকাতেও গেছিলেন জানিস

মানে ওই Museum টা না দেখলে না তুই বুঝতেই পারবি না অনেককিছু জানার জিনিস আছে সেই Museum এ ও আচ্ছা ইস রে আমি দেখতে পেলাম না ঠিক আছে এরপরে গেলে আমরা সবাই মিলে যাবো তাহলে। আচ্ছা ঠিক আছে তারপর না হয় আমরা সন্ধ্যেবেলা কীর্তন শুনে হোটেল এ এসব তারপর সকালে সকালে রওনা দেব তারাপীঠের উদ্দেশ্যে। ঠিক আছে কিন্তু তারাপীঠ এ যে যাবো বলছিস কিভাবে যাবো? আরে যাবো তো ট্রেন এ ট্রেনে প্রথমে কি বলতো মায়াপুরে ঘাট থেকে ফেরি নিয়ে যেতে হবে আমাদের নবদ্বীপ ঘাট তারপর টোটো করে নবদ্বীপ স্টেশন তারপর সেখান থেকে ট্রেনে করে আমরা বীরভূম স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে মন্দিরে যাবো আগে তো পুজো দেব তারপর হোটেল দেখবো ঠিক আছে? ও আচ্ছা ঠিক আছে কি বলতো আসলে অনেকদিন আগে গেছিলাম তো আর একাও যাই নি বাড়ির সবার সাথে গেছিলাম

ও বুঝলাম তা তুই আগে গেছিলি নাকি তারাপীঠ এ?

তাও অনেকদিন আগে ওই ধর দুহাজার আঠেরোতে গেছিলাম বাড়ির সবার সাথে। ও তো কি কি দেখেছিলি ঐখানে পুজো দেওয়া ছাড়া? আ তেমন কিছু দেখতে পাই নি রে একদিন এর জন্যই গেছিলাম শুধু পুজো দিয়ে বাড়ি ফিরে এসেছিলাম

হ্যাঁ আমরা যখন গেছিলাম না আশেপাশে অনেক জায়গায় ঘুরে দেখেছি জানিস টোটো করে টোটো ভাড়া করে আর ওনারা তো বলেই দেয় এখানে আসে পাশে অনেক ঘোড়ার জায়গা আছে এবার অনেকে আছে যারা শুধু পুজো দেয় দিয়ে ঘুরে চলে আসে কিন্তু আ চারপাশে ঘুরে দেখাটাও ভালো ও কি ভালো রে তুই তাও ঘুরেছিস কিন্তু আমরা তো একদিনের জন্য গেছিলাম তাড়াহুড়ো করে পুজো দিয়ে চলে এসেছি তো সেজন্য আমার আর দেখা হয় নি রে কিছু।

দেখেছিলাম তো পাঁচ ছয়টা টা জায়গা দেখেছিলাম আমরা টোটো করে গেছিলাম তো প্রথমে গেছিলাম একটা নরসিংহের মন্দির ছিল সেখানে গিয়ে আমরা ঠাকুর দেখলাম ঠাকুর দেখে

একটা ISKCON মন্দির type এর ছিল সেটাও তারাপীঠে রয়েছে তারপর ওখান থেকে দু জায়গায় গেছিলাম যেটা গৌরাঙ্গের মন্দির নামে সেখানে পরিচিতি তো সেখানে গিয়ে আবার একজন সন্ন্যাসিনী ছিল সে আবার আমার মাথায় তিলক কেটে দিয়েছিলো তো এরকম ঘুরেছিলাম তারপর শেষে গেছিলাম আমরা বামাখ্যাপার বাড়িতে তো বামাখ্যাপার বাড়িতে যাওয়ার পথ টা অনেকটা দূর ছিল তো টোটো করে যাওয়ার সময় ভীষণ ঠান্ডা লাগছিলো কারণ আমরা যখন গেছিলাম তখন বেশ ঠান্ডার সময় ছিল আর চারিদিক পুরো কুয়াশা দেখতে এতো সুন্দর লাগছে জায়গাটা আর চারিদিক পুরো ধানক্ষেত ছিল একদম ফাঁকা এবার কুয়াশা চারি দিক আর শুধুমাত্র রাস্তা টা রাস্তা টা ভালো রাস্তা ছিল জানিস তখনকার দিনে মানে এত উন্নত ছিল না যেহেতু সেইজন্য পুরো ফাঁকা রয়েছে কিন্তু এখন আস্তে আস্তে যে উন্নত হচ্ছে তো রাস্তাটা সুন্দর করেছে আর চারপাশটা এতো সুন্দর লাগছে যে বলে বোঝাতে পারবো না তারপর বামাখ্যাপার বাড়িতে গেলাম সেটা দেখলাম দেখে শুনলাম সেখানে নাকি ওই Star Jalsha তে একটা সিরিয়েল হতো না সাধক বামাখ্যাপা সেখানে নাকি শুটিং হতো এসবও শুনেছি জানিস ও আচ্ছা বাহ্ তাহলে তো খুব ভালোই ঘুরেছিস বল? যা শুনলাম তোর থেকে তাহলে আমারও খুব যেতে

হ্যাঁ সে তো যাবোই অবশ্যই যাবো তো তুই তারাপীঠে গেছিলি তারাপীঠের শ্মশান গেছিলি? না রে আমার খুব ভয় লাগে রে ঐজন্যই আমি যেতে পারি নি ওখানে কি বলিস শ্মশানে যেতে কারোর ভয় লাগে শ্মশানেতো নাকি শুনেছি যে সাধুরা থাকে ওখানে আরও অনেক যারা তান্ত্রিক আছে আর জানিস ওখানে না যজ্ঞ করে আর নাকি কোন একটা